এখানে একটি বোরো স্কুল এবং স্কুল -এর বারান্দা মধ্যে ও কিছু ছাত্র ছাত্রী টেবিল -এ র উপর বসে রয়ে--

পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং একটি মোটর সাইকেলস দাঁড়িয়ে আছে। দোকানটির ভেতর কিছু লোক জন রয়েছে।

মসলা উম দিয়ে ছাদ ঢালাই করছে এবং অনেক লেবার উম রয়েছে।

এখানে একটি ই পাকাট বাড়ির ছাদ তৈরী ঢালাই তৈরী হচ্ছে এবং উম কিছু লোকজন সেখানে কাজ কর্ম করছে।

এখানে একটি বড় পাহাড়ের নীচে একটি গুহা রয়েছে গুহার ভেতরে হুম গুহার মুখের সামনে--

গোডাউন -এর মধ্যে রাখা হচ্ছে।

একটি লো-অ-ক সাদা কালারের ড্রেস পরে একটি দোকানের সামনে । টোটোটি লাল কালার করা আছে।